ও মানে ঘোরায় গাড়িতে করে ঘোরায় তাই তো? হ্যাঁ জঙ্গল ভাল্লুক হরিণ মানে সামনে দিয়ে যা যা যাবে জঙ্গল বলছি বাঘ হরিণ

হ্যাঁ বাঘ দেখছি হ্যাঁ আমরা আমরা বন্দি ছিলাম মানে আমরা তো বন্দি ছিলাম ওরা ঘুরে বেড়াচ্ছিল তারপর না বাঘ গুলো আমাদের সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে ভাই কী ভয় লাগছিল কিছু তো করতে পারবে না। যদি গাড়ি ভেঙে দেয়? অত অত সাহস নাই মানে গাড়ি তো ছুটে দৌড়াবে গাড়ি ওরকমই বুঝেছিস? আর ইয়ে কী জানি আর ওখানে দেখেছিলাম যে আহ মানে অনেকে বলেছে বাঘ গুলো এসে নাকি আবার তো ওগুলো তো ওই দরজা গুলো আঁচড়ায় বুঝেছিস? হ্যাঁ আমি আমি এটা video তেও দেখেছি। আমি এটা video তেও দেখেছি কী জানি তোদের আঁচরেছিল? ও কী? তো~ তোদের জানলা দরজা আঁচড়েছিল গাড়ির? নারে আমাদের সামনে দিয়ে চলে গেছে আবার দেখছিলাম যে বাঘ গুলো ওই একটা মানে জল রেখে দিয়েছে বুঝি ওদের জন্য ওরাও খাবে দাবে জল খাবে ওই জন্য একটু জল রাখ মানে জল রাখার একটা জায়গা করে দিয়েছে ওখানে আবার জল খাচ্ছে গিয়ে শুয়ে পড়েছে কী রকম অনেকগুলো ছিল তারপর সামনে গেছি ভাল্লুক দেখেছি হরিণ মানে অনেক অনেক মানে শিং গুলো এত বড় বড় বলার মত না ও ওই হরিণ গুলোকে তো বাঘেরা ঠিকই খেয়ে নেবে। কটা portion থাকে মানে আহ gaurd দেয়া মানে হ্যাঁ না না training মানে ওদের তো পুরো ও আলাদা আলাদা দরজা করা এ ওর খোপে ঢুকতে পারবে না ওর খোপে ঢুকতে পারবে না। হ্যাঁ কিন্তু ওদের portion গুলো অনেক বড় বড় যেমন জালের মধ্যে রেখে দিচ্ছে চিড়িয়াখানে ওরকম না ওদেরকে পুরো ছেড়ে দিয়েছে বুঝেছিস? যদি আমরা বন্দি আছি। হ্যাঁ খালি partition দেওয়া হ্যাঁ অনেক একটা gate ওটা লোহার gate দুজন মিলে খুলতে হয়। ওই একটা gate খুললো এক ওটা বন্ধ তারপর আরেকটা gate খুলবে তারপর আমরা বের হব বুঝেছিস? আর পুরো টা দেওয়াল দিয়ে একদম ঘেরা মানে দেওয়াল মানে যে পাচিল গুলো ওগুলো দিয়ে ঘেরা

তো যাস পুরি দেখবি খুব সুন্দর জায়গা ভালো লাগবে নিয়ে চল আমাকে। ঠিকাছে আবার গেলে আবার যদি সৌভাগ্য হয় যাবার হম জানিস না ওখানে ভাই আমার মায়ের না পায়ে একটা ফোঁড়া হয়েছিল বুঝেছিস? প্রচুর ব্যাথা এবার কী করবে একটা গরম জল তো কোথাও পাচ্ছে না এবার গরম জলও কিনতে হয়েছে ভাই দশ টাকা দিয়ে। সত্যি ওই হ্যাঁ hotel এ না মানে বাড়িতেই মানে বাড়িতে বলছি hotel এর নিচে মানে ধর traveller দের হ্যাঁ ও আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি হম হ্যাঁ তো ওবার তো সবসময় তো গরমজল ওদের কাছে পাব না ওদের একটা বড় gas তো gas জলাতে হবে তারপর তো ছোট ছোট বাটি নেই ওদের কাছে ওরা গরমটা জল করে দেবে সেই আমার মায়ের লাগবে ওর জন্য বাবা চায়ের দোকান থেকে এর গরম জল নিয়েছে েএবার দশ টাকা দিয়ে বুঝেছিস? বা বা দশ জলের দাম দশ টাকা গরম জলের দাম আমাদের এখানে দাম নেয় রে মনে হয় পাঁচ টাকা দাম নেয় সব জাগায় জিনিসের দাম হয়ে গেছে হ্যাঁ আমাদের এখানে free তে দিয়ে দেবে? পাঁচ টাকা দাম মনে হয় পাঁচ টাকা নেয়।

আবার অনেক আহ মানে অনেক কিছু ছিল মানে কী রকম আহ ওই lolly pop গুলো হয় না?

এক দাম তারপর আমরা দাড়া পরে বলছি চান টান হয়ে গেছে নাকি

নারে রান্না বান্না করব তারপরে স্নান টান করব সব কাজ বাজ হয়ে গেছে তরকারিটা করবো তারপর স্নান করবো।

হ্যাঁ হ্যাঁ

ওখানে canteen আছে তো? canteen এ যে আছে, মানুষটা gas টা খোলা ছেড়ে চলে গেছিলো তো বেশি কিছু হয়নি কিন্তু আগুন লাগতে লাগতে না বেঁচে গেছে। কিন্তু, হালকা না জিনিস গুলো না damage হয়ে গেছে। সব মানে দরমা, তো, সব এখানে ওখানে পালাতে লেগেছে। ওতেই দু চারখানা কাচ টাচ সব ভেঙে গেছে ওপর দিয়ে table ফেবিল দু তিনখানা ভেঙে ফেঙে গেছে এখন এই কাজটা চলবে? boss বলেছে সবাইকে এখন চিন্তা ভাবনা করবে, এখন সবাই এখন ভয় টয় খেয়ে গেছে। তো এক কাজ কর, তোমরা সবাই এখন এক সপ্তাহ ছুটি নিয়ে নাও। এক সপ্তাহ পরেই আসবে।

হ্যাঁ হ্যাঁ football এ হ্যাঁ বলো। আর আরে কি ভালো খেলা হয়েছে কি ভালো খেলা। আর আমি তো কি বলবো আমি মানে পুরো হ্যাঁ ওরা মানে পুরো ভালো করে detail এর মধ্যে লিখেছে।

হম আচ্ছা আচ্ছা হম হম হ্যাঁ,

হ্যাঁ হ্যাঁ, হম হম হম বৃষ্টি হবে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে পারছি। আরে আর কি বলবো, ওই খেলাটা হয়েছে। হম

country participate করতে পারবে। একশো বার আছে। তো, একদম একদম

হ্যাঁ হ্যাঁ না, আমি cricket টা এখন কম দেখছি। এখন time কোথায় পাচ্ছি না। ওটা দেখিনি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। India এখন মানে খুব খারাপ খেলছে বাংলাদেশের সঙ্গে তো হেরে গেলো যে ODI যে series টা আছে। ODI series সেটা তো হেরে গেছে বাংলাদেশের সঙ্গে।

মানে কি বলবো এখন India খুব খারাপ খেলছে। হ্যাঁ India এখন খুব অত ভালো খেলছে না। হম ওই জন্য আর দেখতে ইচ্ছা করে না। না না না। না

এমনিতে না হলে এখন খুব ভালোই লাগছে। আর্জেন্টিনা জিতে গেছে। ওপর দিয়ে এমবাপে golden boot পেয়েছে। তিনখানা goal মেরেছে জানো? তিনটে goal মেরেছে। hat trick goal ওহ পর পর পর পর এটা last তোমার হয়েছিল nineteen sixty-six এ last একটা player এর নাম আমি ভুলে যাচ্ছি, ও খুব ভালো খেলতো। সেই মেরেছিলো final এ তিনটে goal তারপরে এর থেকে repeat হলো এমবাপে মেরেছে। আর্জেন্টিনার against এ ও এর জন্য ও golden boot পেয়েছে। মেসি দু খানা goal মেরেছিলো তো এর জন্যে একটা goal এর জন্য ও পেছনে হয়ে গেছে। না হলে ও ওই golden boot পেয়ে যেত আর কি দারুন খেলেছে। আহ আর্জেন্টিনা মেসি মেসির তো কত দশ নম্বর jersey তো? আর এমবাপে যে আছে ফ্রান্স এর ওরও দশ নম্বর jersey number কি বলবো দু জন্যে দশ number এ আছে coincidence না কি এত ভালো খেলে এত ভালো খেলে কি বলবো যা কাটিয়ে goal দিয়েছে ফ্রান্স কে ও ওখান দিয়েই তুলে দিয়েছিলো।

হ্যাঁ ফ্রান্সের তো জান মান সান এমবাপে আর্জেন্টিরারও জান মান সান মেসি হ্যাঁ আর না ঠিকই আছে আহ মেসির ও তো last বছর ছিল। মেসিকে নেওয়াটা উচিত। এমবাপে বাইশ তেইশ বছর এখন ও অনেক নেবে। এর আগেও হয় তো দু হাজার আঠেরোতে তো এমবাপেই নিলো ও তো একখানা নিয়ে বসে রয়েছে। এবার একটা ঠিক আছে আর্জেন্টিনা নিয়ে নিক সেটা ঠিক আছে। ঠিক আছে না, আর্জেন্টিনা একটা নিয়ে বাড়ি চলে গেলো। মেসি last বছর ছিল মেসি তো এর পর আর world cup খেলবে না। কিন্তু আমি news এ শুনতে পেয়েছি। না কি মেসি বলছে আমি world cup টা খেলবো না কিন্তু copa america যেটা হয় সেটা ওখান দিয়ে আর্জেন্টিনার হয়ে খেলবে তো যদিও খেলে তাহলে তাই না? শুনছো তো copa america যেটা আছে সেটা আর্জেন্টিনা মেসি, আর্জেন্টিনা হয়ে মেসি খেলবে বলছে। তা আমি বলছি সেটা ভালোই আছে। যদি ও খেলে তাহলে খুব ভালোই হবে। আমি কেন মেসি যা বড়ো player ওকে সবাই miss করবে। আর্জেন্টিনা ছাড়া আর্জেন্টিনা ছাড়া মেসিতে কেউ নেই মেসি যদি আর না খেলে তাহলে আর্জেন্টিনা কিছুই হবে না। বুঝলে? এর জন্যেই চাই copa america টা খেলুক মেসি সেটাই ভালো হয় তুমিও এটাই কি মেসি খেলুক। যে কোনো জিনিস খেলুক না কেন খেলুক কিন্তু। হ্যাঁ সে ঠিক আছে। আর একটা news শোনাবো তোমায়? এই paper এ এ ওই দিনকারই দেখছিলাম। আর যে বারে এই বারে যে final এ জিতলো আর্জেন্টিনা যখন Cup নিয়ে কাতান থেকে তোমার আর্জেন্টিনা যখন ওরা ফেরত এসছে, নিয়ে গেছে তখন চল্লিশ লাখ

তুমি ভাবো মানে এমনি তো পাড়াতে তুমি মানে তুমি college life এ যেমন কুড়ি থেকে পঞ্চাশ খানা ছেলে নিয়ে চলে যাও। কত বেশি লাগে ভাবো চল্লিশ লক্ষ মানুষ গিয়েছিলো পুরো কেমনি হচ্ছে মানে পুরো গিজগিজ করছে মানুষ বুঝতে পারবে না যে তুমি এটা মানুষ আছে এত গিজগিজ করছে মানুষ চল্লিশ লক্ষ মানুষ কম?

মানে ঠিক এই নিয়ে তিনবার জিতলো আর্জেন্টিনা world cup হ্যাঁ না না hat trick হয়নি জানিস কিন্তু তিনবার এরম cup নিয়েছে। ব্রাজিল, ব্রাজিলের কাছে পাঁচবার আছে। আছে না পর্তুগালের কাছে দু বার আছে, পর্তুগালের কাছে দু বার আছে। কিন্তু রোলান্ড নিজের এ একবারও পায়নি। বুঝলে রোলান্ড তো খেলা ছেড়ে দিলো। আমি চাইছিলাম রোলান্ড আর মেসির খেলাটা হোক final কিন্তু এবার যেতে পারলো না। রোলান্ড এবার কি করবে কিছু করার নেই।

আর genuine খেলাটাই দেখতে খুব ভালো লাগে। ঠিক কি না?

online এ খাবার order করো তো একটু দেখে খাবার order করবে। কেন ওই দিনকে আমি দেখছিলাম একজন maggi order করছে ঠিক আছে। X Y Z comany থেকে maggi order করেছে। হ্যাঁ ওই maggi তে বাচ্চা আরশোলা দেখতে পেয়েছে এবার পুরো হ্যাঁ company টার মধ্যে মানে যারা খাদ্য যারা দেখে তো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো রাখছি ঠিক আছে

হ্যাঁ একদম একদম ঠিক আছে হম

নমস্কার আজকের আলোচ্য বিষয় পশ্চিমবঙ্গের সদ সদর কলকাতা কলকাতা শহরটি আনুমানিক তিনশো বছরের পুরনো। এই শহরে british রা তাদের রাজধানী স্থাপন করেছিলেন british রা তাদের রাজধানী স্থাপন করেছিলেন তার জন্যই কলকাতা আজকে এতটাই উন্নত বলা যেতেই। কোন দ্বিধাবোধ নেই এই শহরে বেশ কিছু নামিদামি গুরুজন রাও এ শহরকে কেন্দ্র করে বড় হয়েছেন যেমন রবীন্দ্রনাথ ঠাকুর

তৃতীয় বৃহত্তম এবং ভারতবর্ষে দ্বিতীয় বৃহত্তম cricket stadium Eden Garden এই কলকাতা শহরে আরো রয়েছে ভারতের। বৃহত্তম ফুটবল stadium সল্টলেক stadium কলকাতায় ফুটবলের দিক থেকে দেখতে গেলেও অনেক প্রাধান্য লাভ করেছে। মোহনবাগান ও ইস্টবেঙ্গল নামে দুটি দল ফুটবল দল এই শহরে প্রাণকেন্দ্রে আজও অবিরাম রাজ করে চলেছে কলকাতা শহরে বলা হয়। বাঙালির প্রিয় খেলা ফুটবল তাছাড়া কলকাতা metro বিশ্বের তৃতীয় এবং ভারতের তৃতীয় metro station নিশ্চয় কলকাতা metro নিয়ে যখন বলা হয়েছে তখন এটা বলা যায় যে কলকাতা metro প্রথম ভারত তথা বিশ্ব ব্রথী একটি নতুন পরিকল্পনা এবং প্রকল্প শুরু হয়েছে যেটি গঙ্গা নদীর নিচ থেকে সমুদ্র তলদেশে ঠিক একটু নিচেই নদীর নিচ থেকে একটি টিউবের মতো structure করে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জোড়া করা হয়। যেটা ভারত এবং বিশ্বব্যাপী আমি আগেই বললাম সেটাই ই metro কাজ চলছে কলকাতা শহরে এবং কলকাতা শহরে metro র লাইন দুটি করা হয়েছে যেটা হচ্ছে pink লাইন এবং red লাইন যেটা পূর্ব-পশ্চিম তথা উত্তর দক্ষিনে কলকাতা শহর কে এক করে প্রতিদিন ব্যাপি কোটি কোটি সংখ্যায় লোক কর্মসংস্থা এবং বাড়ির বিভিন্ন জায়গায়। যাতায়াতের জন্য কলকাতা metro ব্যবহার করেছেন বিভিন্ন ধরনের station নের নাম এখানে উল্লেখ্য এবং আলাদা metro সঙ্গে এদিকে যেমন কবি নজরুল মহাকবি উত্তম কুমার থেকে এদিকে নোয়াপাড়া এবং

ক্রমশ দমদম metro এবং দক্ষিণেশ্বর থেকে শুরু করে ওদিকে রাজারহাট new town অব্দি

under পাঁচ metro শুরু হয়েছে কলকাতা শহরের আনাচে কানাচে বনো দিয়ানের ছাপ সর্বোপরি বলতে গেলে বাঙ্গালীদের বলাই হয় বারো মাসে তেরো পার্বণ এবং বাঙালি সবথেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা যে দুর্গাপূজা কলকাতা কে কেন্দ্র করে এক বিশাল দর্শনীয় স্থান অর্জন করেছে কোটি কোটি টাকা খরচা করে আমাদের এখানে পুজোর প্যান্ডেল ঠাকুর নির্মাণ করা হয় যা বাঙালির এক আবেগ রাত ভোর কলকাতা পশ্চিমবঙ্গের বহু মানুষ দুর্গা ঠাকুর দর্শন করেন এবং দূর্গা পুজোর শেষে কলকাতা red রোডে একটা carnival হয় এখানে সমস্ত কলকাতার বড় বড় ক্লাবের ঠাকুররা একসঙ্গে নিরঞ্জন এর পথে এগিয়ে যায় যেটা দেখার জন্য শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় ভারতের বিভিন্ন জায়গা থেকে বিশিষ্ট বিশিষ্ট লোকসহ সাধারণ মানুষও যোগদান করেন যেটি উৎসবে চেয়ে কম নয় এবং উল্লেখ্য কলকাতার মধ্যে আরো এদিক আরেকটি জায়গা যেটা আমরা একটু দূরে যাই সেখানে শুনেছি দুর্গা প্রতিমা তৈরি হয় হ্যাঁ কুমারটুলি জায়গাটির নাম কুমারটুলি কুমারটুলিতে গেলে আমরা চার পাশটায় শুধু ঠাকুরের ঠাকুরই দেখতে পাবো শুধুমাত্র দুর্গা ঠাকুরই নয় কালি প্রতিমা সরস্বতী প্রতিমা লক্ষ্মী প্রতিমা গণেশ প্রতিমা বিভিন্ন ঠাকুর ওখানে তৈরি করা হয় এবং ওখান থেকে কলকাতা তো বটেই কলকাতা ছাড়াও train এর মাধ্যমে ভারতবর্ষে অনেক জায়গাতেও রপ্তানি করা হয়। উল্লেখ্য কলকাতা আরো অনেক জিনিসও আছে কলকাতা ইস্টেনেক তত্বরে বিভিন্ন দোকান এবং কলকাতা বই নাস্তিক চত্বরে বলা হয় নাকি যে এমন কোন বই নাকি লেখা হয়নি যেটা নাস্তিক চত্বরে আমরা পাওয়া যায় না অথচ ওখানকার park street এ park street এ এমন কোন বই নেই যেটা পাওয়া যায় না এশিয়ার বৃহত্তম বইয়ের বাজার park street কে বলা যেতেই পারে। sorry কোয়ালিটিতে বলা যেতেই পারে কলেজটিতেএক বহু পুরানো কফি হাউজ আছে যেখানে শোনা যায় মান্না দে এক সময় ওই বিখ্যাত গান কফি হাউজের সেই আড্ডাটা ওই গানটা ওখানে বসে তিনি রচনা করেছেন তাছাড়া ওই কফি হাউসে এখনো বহু কবি সাহিত্যিক রীতিমতো যাতায়াত করে এবং কলকাতা শহরে কলেজে জায়গাটা একটি পুরানো ধারাবাহিককে এখনো বহন করে চলেছে তাছাড়া কলকাতা শহরের metro যেটি এশিয়ার প্রথম metro এবং কলকাতা শহরের ট্রাম জেটিয়া শেয়ার প্রথম ট্রাম ট্রাম station কলকাতা তেই তৈরি হয় যা এখন সময়ের সাথে সাথে ধীরে ধীরে নিষ্ক্রিয় ও হয়ে পড়ছে তাও কলকাতা শহর তার ঐতিহ্য এবং ধারাবাহিককে এখনো বাজার করে রেখেছেন হলুদ taxi এখানে প্রথম শুরু হয় যাতায়াতের জন্য এবং তাছাড়া উত্তরে দেখতে গেলেও কলকাতা আই আমাদের অবস্থিত indian statistical institute যেটা ভারতবর্ষের সর্ববৃহৎ statistical বিশ্ববিদ্যালয় এবং আরো presidency বিশ্ববিদ্যালয় যেখান থেকে আজকের নির্দিষ্ট আম রেখেছেন presidency কলেজের আহ কথা বলতে গেলে presidency কলেজের exclusively নাম ছিল হিন্দি কলেজ এখন presidency কলেজ নামে পরিচিত presidency কলেজে এক সময় ডিরোজিও রাজা রামমোহন রায় অনেকেই শিক্ষাদান করেছেন ছাত্র-ছাত্রীদের ওই কলেজেও অনেক বিশিষ্ট বিশিষ্ট মনীষী রাও শিক্ষাদান এবং শিক্ষার লাভ ও করেছেন যে বলা যেতেই পারে ভারতবর্ষের দশটি বিশ্ববিদ্যালয়ের তালিকা যদি করা হয় সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম থাকবেই আচ্ছা কলকাতার মধ্যে অবস্থিত কলকাতার গঙ্গার ঘাট যা ভারত অনেক জায়গাতে নাম রয়েছে বলে কলকাতা মানুষের ধারণা তোমাদের ভারতবর্ষ cricket এর captain সৌরভ গাঙ্গুলীর জন্ম এবং বড় হয়ে ওঠা এই কলকাতা শহরেই ইন একসময় ক্যাপ্টেন ছিলেন এবং পরবর্তীকালে BCCI য়ের পদ ও অধিকারী ও ছিলেন বর্তমানে তিনি BCCI আইয় পদ থেকে অবসর করেছেন আরে উল্লেখ্য কলকাতা শহরের নামে যখন বলাই যায় তখন কলকাতা তার খাদ্য তালিকা এমন কোন খাবার নেই কলকাতা শহরে আমরা পাওয়া যায় না ইউনেস কেয়ার তরফ থেকে st report এ যথারীতি বলা হয়েছে যে কলকাতা ভারত তোতা বিশ্বের মধ্যে সমদৃত খাদ্য তালাকে বলতে গেলে কলকাতা বিরিয়ানি কলকাতা আর ট্রিট ফুড রাস্তার খাবার রাস্তার ধারে কত ছোট ছোট খাবারের দোকান যারা ঐ ছোট ছোট খাবার বিক্রি করে উজির রোজগার চালান এবং আরো খাবারে বলতে গেলে বিরিয়ানির দোকান কলকাতা আর আরসল্যান্ড খুব নামকরা এবং আমিও নিয়ে আছি

কলকাতা খাদ্য তালিকায় দেখতে গেলে প্রথমত স্টেট ফট্টি কলকাতা আর বেশি বিখ্যাত যেমন চটপটি ফুচকা ফুচকাটা যেমন বাইরে ভারতের বিভিন্ন জায়গায় পাওয়া যায় মুম্বাই ওটাকে গোলগাপ্পা বলা হয় কিন্তু আমাদের কলকাতা শহরে এটিকে ফুচকা নামের বিখ্যাত তাছাড়া মোমো এবং আরো বিভিন্ন রকমের খাবার যদি কলকাতা street food এর মধ্যে পাওয়া যায় এবং বিশাল নাম ও খাবারগুলোর যার মাধ্যমে কলকাতার বহু মানুষের রুডি রুচিও চলে এবং কলকাতার এই খাবার তালিকায় বিশাল কলকাতা মানুষের খেতে খুব ভালোবাসেএবং রসগোল্লা নিয়ে একটি জিহাদ আছে যেমন উড়িষ্যা বলে রসগোল্লা, আমাদেরও ভালো কলকাতা বলে রসগোল্লা আমাদের এই চেয়ারের মধ্যে যাওয়াতে আমরা চাই না কিন্তু কলকাতা আর রসগোল্লা ও মন্দ নয় কলকাতা আর রসগোল্লা বলতে গেলে বিশ্ব বিখ্যাত এক খাবার তালিকা মধ্যেই পড়বে দা রবিনচন্দ্র মহাশয়ের তরী এই কলকাতা আর রসগোল্লা তাছাড়া পঁচিশ শে ডিসেম্বর কলকাতা আই পশ্চির তথ্য নিয়ে কথা বলা শুরু করতে হবে হ্যাঁ কলকাতা আই আমাদের কলকাতা হচ্ছে সর্ব ধর্ম স্থল কলকাতা আই যেমন ওই ওই বললাম বাঙালি বারো মাসে তেরো পার্বণ ঠিক সেরকমই কলকাতা আই হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই আমরা যৌথভাবে সবারই উৎসবকে ভাগাভাগি করে নিয় আমাদের দুর্গাপূজায় যেমন সমস্ত সম্প্রদায়ের মানুষরা এসে আনন্দ করেন আমরাও সেরকম ঈদে বা পঁচিশ শে ডিসেম্বর বড়দিনে তাদের উৎসবে মাথামাতা করে চলি কলকাতা আই টাক্সিডে বিশাল পঁচিশ শে ডিসেম্বরে এক বিশাল আয়োজন হয় এবং সেখানে প্রচুর মানুষের সমগম হয় শুধুমাত্র সেই জায়গা কলকাতাআই ঘোড়া কে নিয়ে খুবই চর্চা আছে যেরকম horse riding কলকাতা মধ্যে একটি বিশিষ্ট উদ্যান ময়দান মাঠ তার পাশেই বিভিন্ন ধরনের ঘোড়া বিভিন্ন জাতির প্রকৃতির ঘোড়াকে

ভোর সকালে দেখতেই পারি এবার উল্লেখ্য সেখানে একটি ট্রাম আছে যেটি বহুকাল আগে থেকে বিচলিত সেটা ট্রাম টির মধ্যে একটি নতুন খাবারের দোকান বলা চলে সেটি করা হয়েছে এবং বিভিন্ন ধরনের ছবি কলকাতা বিভিন্ন ছাল বরাবর শেষ ছবিও কলকাতা মেট্রো মধ্যে দেখা যায় আপনি সেখানে গিয়ে বিভিন্ন চা কেক পেপসি অন্যান্য জিনিসের খাবার আনা যায় কলকাতা মানুষ কলকাতা খুবই খাদ্য রসিক মানুষ কলকাতা বলা ভুল পশ্চিমবঙ্গ মানুষকে খুব খাদ্য রসিক মানুষ মানুষেরা খেতে খুব ভালোবাসে আর খাওয়া বলতে আমরা সিট ফুড কে আমরা প্রথম দেখিনি রাস্তার ধারে যেসব দোকানে ভালো মন্দ খাবার পাওয়া যায় খেতে আমরা প্রধানত পছন্দ করি। বেশি তাছাড়া কলকাতা ঘোরার জায়গাও কিছু কম নেই কলকাতা Museum কলকাতা চিড়িয়াখানা কলকাতা Victoria Memorial কলকাতা আহ দক্ষিণেশ্বর মন্দির কলকাতা যৌন মন্দির এগুলো ছবিকলকাতা এক একটি দর্শনীয় স্থান এবং যদিও কেন্দ্র খেতেও দাড়িয়েছে বইটি বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে কলকাতা অনবরত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি বলে আমাদের ধারণা আম আমাদের সমগ্র বীরভূম বাঁশি তথা কলকাতা বাসী সবারই ধারণা পশ্চিমবঙ্গবাসীদের এটাই ধারণা যে আমরা মানি না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে কলকাতা কে আরো আধুনিক কর্তার ছোঁয়া দিনে দিনে

দুই দেশের ভারত এবং বাংলাদেশ জাতীয় সংগীত রচনা করেন ওনারও জন্ম কিন্তু আমাদের এই কলকাতা শহরেই তাছাড়া নেতাজি সুভাষচন্দ্র বসু সিটি কলেজের তার পড়াশোনা শিক্ষা সমাপ্ত করেন তাছাড়া আরও

কলকাতা কলকাতা চলো চিত্র বিশ্বমাপের চলো চিত্র বলাযেতে পারে সত্যজিৎ রাই আমাদের প্রথম চলো চিত্র academy পুরস্কার লাব করে তাছাড়া বর্তমান সময়ে মিঠুন চক্রবর্তী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দিয়ে দীপক অধিকারী ইত্যাদি প্রমুখেরা কোলকাতার চলো চিত্রকে নিয়ে যথেষ্ট ভাববান এবং অনবরত

রানী ভিক্টরিয়ার একসময় বসবাস করতেন যখন ব্রিটিশ শাসন চলতো এই জায়গাটাও বর্তমান সময়ে বেশ লোকেদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আরোও বলা যেতে পারে জি যে নন্দন নিয়ে কলকাতা শহরের মধ্যে নন্দন একটি বিখ্যাত নন্দন cinema হলটি সত্যজিৎ রাই নিজের হাতেই শুরু করেন যে cinema হলটি খুব সল্প মূল্যে cinema দেখানো হয় ওখানে এবং পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় ওই cinema হলটি দিনে দিনে উন্ন~উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে যা আমাদের সকল সিনজোন cinema প্রেমী মানুষদের জন্যই সৌভাগ্য তাছাড়া কলকাতা চিড়িয়াখানা যেটি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যে এই লক্ষণ গুলি শরীরে দেখা যায় তবে এটি একটি গুরুত্বপূর্ণ অসুস্থতা হতে পারে কেউ কেউ সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে ক্লান্ত বোধ করেন যারা ক্লান্ত বোধ করেন তাহলে বলুন এই লক্ষণগুলি diabetes রোগীদের মধ্যে দেখা যায় এছাড়াও সকালে ঘুম থেকে ওঠার পর আরো কিছু লক্ষণ দেখা যায় যেটা নির্দেশ করবে যা আপনার diabetes র সমস্যা আছে diabetes এর সমস্যা হতে চলেছে, এমন পরিস্থিতিতে এই লক্ষণ গুলি সম্পর্কের সচেতন হওয়া প্রয়োজন আজকের নিবন্ধকি এ বিষয়ে